করলেও যে পয়সা পাওয়া যাবে সেটাও একটা কিন্তু বিশাল চিন্তার বিষয় হয়ে যাচ্ছে আমাদের কাছে বেকারত্বের হার এতো বেড়েছে যে পয়সাটা মানে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে হম সেটাই তো মানে একটা জায়গাতে কাজ করতে যাবো উল্টে আরো টাকা খুইয়ে চলে আসতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ওইটারি টাকা পেয়েছে last এখন মানে যে যেদিক থেকে যেরকম ভাবে পারছে এই ভাবে সাধারণ মানুষ কে আর কি শুষে নিচ্ছে কেও cheat fund করে শুষে নিচ্ছে কেও

হম হম হম আর তাহলে এখন কি করা হচ্ছে? এখন আর কি এই preparation নিচ্ছি দেখা যাক ও তো এমনি আর বাড়ির দিকে সব ভালো? হ্যাঁ ভালো চলছে আর কি কোনো রকমে ও আচ্ছা আচ্ছা আমি বলছিলাম যে এই যে

সরকারি ভাবে এরকম কিছু লোক নিচ্ছে এটা কি জানা আছে তোমার? Indigo তো Indigo উম আহ সরকারি ওরকম ভাবে কিছু লোক নিচ্ছে না। লোক এগুলো private হিসাবেই নিচ্ছে

এটা বড়ো company তো ওরকম কোনো chit ফিট এর কোনো ব্যাপার নেই আর salary টাও বোধয় আহ অনেকটাই বেশি আছে আচ্ছা আচ্ছা ও হতে পারে তবে আমার মতে যে এগুলো কে বিশ্বাস করা যেতে পারে তাই না? হ্যাঁ হ্যাঁ এইগুলো বিশ্বাস করা যেতে পারে তবে হ্যাঁ direct মানে company তে একদম Indigo র ওইখানে গিয়ে interview হলো কেও কোনো টাকা পয়সা কিছু চাইলো না সেটা ঠিক আছে এবারে কারুর মারফতে গিয়ে কোনো লাভ নেই কারুর মারফতে গেলে সে আগেই কোনো registration fee কোনো আহ ভাবে আর কি কোনো টাকা পয়সা নেওয়ার চেষ্টা করবে নিয়ে তার পরে তার আর কোনো পাত্তা পাওয়া যাবে না মানে বলতে চাইছো consultancy র মাধ্যমে গেলে মানে কি আছে এখানে তো consultancy নিয়েও অনেক আমাদের এ এবা কোলকাতাতে consultancy এখানে ওখানে অনেক বসে আছে যারা এই সমস্ত কাজ করে আর কি হ্যাঁ colsun consultancy গুলো দুই দিক থেকে লাভ খায় এক তো মানে দেখা গেলো যে আহ যারা আর কি কাজ খোঁজার জন্য আর কি consultancy র কাছে যাচ্ছে তাদের থেকে এক একটা আর কি amount নিচ্ছে plus এবারে যে company তে আর কি তাকে পাঠাচ্ছে সেই company র থেকে আহ আবার commission নিচ্ছে

হম হম এইবারে এইভাবেই মানে যত বেকার বাড়ছে ততই আর কি এরকম ভাবে আর কি consultancy ও বাড়ছে সেই সঙ্গে cheat fund

দেখা যাক কি করা যায় হ্যাঁ দেখা যাক মানে যত সমস্যা মানে সাধারণ মানুষ আর মধ্যবিত্তদেরই হয়ে চলেছে কারণ না এদের থেকেই সব চেয়ে বেশি আর কি টাকা পয়সা আর কি পাচ্ছে যেরকম আর কি চাকরি কম এদের সেরকমই আর কি এরা মানে টাকা তুলে যাচ্ছে এদের থেকে সাধারণ মানুষের থেকে